তাদের সামনে একটা ম্যাম দাঁড়িয়ে আছে ম্যাম সাদা রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছে।

সুন্দর রুম টি রুমের মধ্যে ফ্রীজ ও দেখতে পাচ্ছি এবং অনেক চেয়ার ও দেখতে পাচ্ছি চেয়ার গুলি অনেক --